এবং একটি বড় বিল্ডিং দেখতে পাওয়া যাচ্ছে এবং বিল্ডিং -এর সামনে--

একটি দোকানের মতোন বা এ .টি .এম -এর মতোন লাগছে। যার ভিতরে কিছু লোকজনকে দেখতে পাওয়া যাচ্ছে ।

দুটো রাস্তা যেতে দেখা যাচ্ছে ঘরের ভেতরে।

এবং পাশে কিছু ছোট বড় ঘর ও গাছপালাও দেখা যাচ -

দাঁড়িয়ে আছে দেখা যাচ্ছে পিছনে।

যেমনটা আমরা দেখতে পাচ্ছি সময়টি এখন --

দোকানের ওপরে একটি বিল্ডিং দেখতে পাওয়া যাচ্ছে সামনে একটি লোকেরা--

যেমনটি আমরা দেখতে পাচ্ছি সময়টা এখন সকালবেলা।

ভেতরে জ পাইপ -এ করে জল নদীতে ঢা নদীতে ঢালতে দেখতে পাওয়া যাচ --

দুটি বাইক দেখতে পাওয়া যাচ্ছে এবং একটি বাইক --

এবং খুব সুন্দর করে আর্টিফিসিয়াল গাছ দিয়ে সাজানো হয়েছে সামনেটা।

ওপরে সিলিং -টাও সাজানো হয়েছে এবং খুব সুন্দর লাইটিং দেওয়া হয়েছে সামনে একটি বড় টেবিল ও দেখা যা--

কিছু লোকজন দাঁড়িয়ে থাকতে দেখতে পাওয়া যাচ্ছে কিছু মহিলাদের দেখতে পাওয়া যাচ্ছে।

আরো কিছু বোর্ড পোস্টার দেখতে পাওয়া যাচ্ছে সামনে কিছু --

এবং বেলুন দিয়ে সাজানো হয়ে--

অনেক লোকজন অনেক ছেলে অনেক বাচ্চাদের দেখতে পাওয়া যা--

এবং অনেক বিক্রেতা কে দেখতে পাওয়া যাচ্ছে অনেক মানুষ জিনিসপত্র কিনতে দেখতে পাওয়া যাচ্ছে সামনে এক--

অনেক কাগজপত্র দেখা যাচ্ছে সামনে।

একটি লোককে একটি শার্ট আইরন করতে দেখতে পাওয়া যা--

যেমনটা আমরা দেখতে পাচ্ছি সময়টা এখন সকালবেলা।

বড় বড় বোর্ড টাঙানো রয়েছে। একটাতে শ্রী শ্রী শ্যামা --

একটি স্টেজ দেখতে পাওয়া যাচ্ছে । স্টেজ -এর ওপরে কিছু বাচ্চাদের দেখতে পাওয়া যাচ্ছে। মাঝখানে সান্তা ক্লস -কে দেখতে পাওয়া--

সময়টা এখন রাতে বেলার সামনে --

রাস্তা দেখতে পাওয়া যাচ্ছে। রাস্তার পাশে --

দেখা যাচ্ছে। বিল্ডিং টির চারিদিক দিয়ে ঘেরাও করা রয়েছে।

বোর্ড টাঙানো রয়েছে ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র ।

ও কিছু ইলেক্ট্রিক এর তার ও দেখা --

বই রাখা রয়েছে এইছেলে গুলোকে দেখতে দেখতে পাওয়া যা--

মেঘ ও দেখতে পাওয়া যাচ --